সকল ধরনের business কেই digital যুগে grow করতে হলে অবশ্যই digital marketing must এবার আপনাদের মধ্যে যারা জানেন না যে digital marketing এর benefit গুলা কি তো সেটার উপর already আমি একটা dedicated video upload করে রেখেছি digital marketing এর basic সেই video টা দেখে আপনি সহজেই বুঝতে পারবেন যে কেন যে কোনো ধরনের business এই digital marketing সেটা small হোক medium হোক বা large enterprise হোক কেন যে কোনো ধরনের business কে digital marketing করা উচিত আপনি video টি দেখে সহজে বুঝতে পারবেন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 যাদের কম employee অর্থাৎ কম কর্মচারী রয়েছে এবং যাদের কম annual rate অর্থাৎ কম বার্ষিক আয় রয়েছে marketing এর budget marketing budget কি করে একটি effective digital marketing করা যায় যে small business owner রা small invesment এর মাধ্যমে তারা business এর জন্য কি করে একটি effective digital marketing করতে পারবে এবং তাদের business তাদের small business কে খুব শিগ্রই তারা grow করবে friends একটি বিষয় তোমাকে বুঝতে হবে যে digital marketing যে সবসময় cost effective এমন নয় হ্যা এটা ঠিক যে digital marketing traditional marketing এর তুলনায় cost effective তা digital marketing যে সব ধরনের marketing এর জন্য পুরোপুরি cost effective এমনটা না অনেক সময় কি হয় আমাদের কোনো business এর marketing এর জন্য অনেককিছু amount invest তোমরা যদি কোনো business এ digital marketing এর জন্য online সেক্ষেত্রে তোমাকে যদি বিভিন্ন ধরনের ad campaign social media ad campaign তো সেটা একটি cost effective digital marketing হবে এবার এটি depend করে যে marketing এর objective কি কত সময়ের মধ্যে result আসবে সেই অনুযায়ী digital marketing এর কোন method টা use করলে effective result পাওয়া so এইগুলোর উপর depend করে যে সেটি cost effective এবার এখানে cost effective বলতে আমি কি বোঝাচ্ছি? যে তোমার digital marketing করতে সেখানে আরেকটি important point সেখানে আমি কিন্তু কথা বলছি এই কারনে investment digital marketing always যদি সেটি সঠিকভাবে সঠিক strategy follow করে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 so সেইক্ষেত্রে তুমি অবশ্যই positive কিছু পাবে বা তোমার যদি experience থাকে তুমি যদি huge budget এর ad campaign google Ads এর মাধ্যমে তাহলে তুমি আরো দেখ এবার small business এর জন্য cost effective আমাদের যদিও digital marketing এ এটা must বিভিন্ন ধরনের important types রয়েছে or বলতে পারো approaches রয়েছে যেগুলো সম্বন্ধে আমি digital marketing এর already

তোমাদের সঙ্গে important marketing misconception টা marketing principle সম্বন্ধে আলোচনা করবো friends যখন আমি marketing সম্বন্ধে বিভিন্ন business location এ কথা বলি problem সম্বন্ধে জানি জানে না যে marketing এবং promotion এর মধ্যে একটি difference এখনও যারা ভাবে যে marketing মানে voice email করা bulk এ SMS send করা এবং second problem টি হল তারা তাদের customer এর buying process or buyer সম্বন্ধে জানে না সেটিকে অর্থাৎ আহ third one potential customer business এর সঙ্গে interaction করতে কোনো brand এর সাথে interaction সেখান থেকে শুরু করে যখন তারা তোমার সেই product এর service টি purchase এই যে পুরো journey টি সেই যে পুরো buying porcess টা সেটি সম্বন্ধে তারা জেনে

direct sale করা ধরো marketing কোনো product of service এর প্রতি তার potential customer এর এর এবং সে trust থেকে sale হতে বা sales এ convert হতে বেশিরভাগ মানুষ মনে করে যে marketing মানেই হচ্ছে কোনো product or service এর direct sale করা but এমনটা মােটেও না friends so এটা দীর্ঘ process so fast এ marketing friends marketing আমি যদি একদম shortcut এ বলি তালে marketing মানে কি delivering the right at the right time to the right person through the right channel তো first step marketing then marketing থেকে trust then trust থেকে sale but most of the people think not true here

সেটি বলতে কি বোঝানো হয়েছে? যে তোম~তোমার যে offline small business রয়েছে সেটিকে online এ নিয়ে আসতে হবে এবং এটি কি করে করবে? সেই জন্য তোমাকে তোমার website create করতে হবে যেখানে তুমি তোমার business related সমস্ত information দিয়ে রাখ লোকেরা যখন ইচ্ছে যখন তাদের সময় হবে তাদের সুবিধা মত তোমার যে online দোকান তোমার যে online shop তার website এ visit করতে পারবে এবং সেখান থেকে তোমাকে contact করতে পারবে অথবা তোমার ecommerce website হলে সেখান থেকে তারা direct purchase ও করবে তো বুঝতে পারছি যে website create করার মাধ্যমে তোমার customer দের সুবিধা হল তোমার সঙ্গে contact করার তোমার product or service টি সম্বন্ধে আরো জানার তোমার যদি ecommerce website থাকে তালে তোমার customer দের সুবিধা হল তোমার product টি purchase করার এছাড়াও offline এর তুলনায় সহজেই তোমার business কে তুমি বেশিরভাগ মানুষের কাছে এবার আমি small business owner রা হয়তো ভাবছেন যে তাদের কাছে website create করার মত budget ও নেই তাহলে তারা কি করবে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 instagram business profile বা youtube channel B to Business owner রা আপনার যদি B to Business হয় তাহলে আপনি linkedin business page twitter account create করবেন আপনি আপনার online business presence create করতে পারবেন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 শুরুতে website create করার মতন budget নেই first তাদের local business local business যেমন medical services, las offices resturant, caffee, interior design, plumber selon et cetera এইগুলো নিয়ে যত business আছে যাদের shop আছে এবং যেখানে তাদের product বা service নেওয়ার জন্য customer রা তাদের shop or office visit করে so শুরুতে তারা শুরুতে business profiel create করেও তাদের effective online business এছাড়া তারা তাদের business এর local করেও তাদের online presence create করতে পারে like যেহেতু online যত local site রয়েছে সেগুলোতে তাদের business information দেওয়ার মাধ্যমে তারা তাদের online business so next important digital marketing strategy is the relevant targeted traffic of visitors এবার আসেন আমাদের business এর online presence টা আমরা create করে নিয়েছি এবার আমাদের কি করতে হবে? relevant targeted traffic আমাদের online presence নিয়ে আসতে হবে like আমাদের যদি website থাকে তাহলে website এ নিয়ে social media platform গুলোতে traffic নিয়ে আসা google business profile এ traffic নিয়ে এবার এখানে relevant targeted traffic মানে কি অর্থাৎ আমাদের যে business আমরা যে product or service sale করি সেগুলিতে যারা interest যারা in future আমাদের customer হতে পারে সেটিকে বলে হচ্ছে relevant targeted traffic or visitor সেটিকে তোমরা তোমার business এ যে online presence সেখানে নিয়ে আস যাতে তারা তোমার product বা service সম্বন্ধে আরো details এ জানতে তোমার brand এর সঙ্গে তারা engage হতে পারে যাতে তাদের মধ্যে তোমার brand এর প্রতি তোমার product or service এর প্রতি একটি trust create friends আমি video এর শুরুতে কি বলেছিলাম যে marketing এর মাধ্যমে আমাদের trust create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 যে তুমি relevant targeted traffic or visitor কি করে নিয়ে আসবে এবং online business এবং তুমি তাদের মধ্যে কি করে trust create করবে তো চলুন দেখা যাক friends traffic or visitor দু’রকম ভাবে নিয়ে আসা যায় একটি হল organic marketing or involved marketing যেখানে traffic or visitor নিয়ে আসার জন্য তোমাকে কোনো particular platform কে pay করতে হবে না এবং আরেকটি হল paid marketing বা outbound marketing সেখানে তোমাকে traffic or visitor নিয়ে আসার জন্য সে particular platform বা যেখান থেকে traffic নিয়ে আসবে সে particular platform কে pay করতে এবং আরো একটি important মনে রাখতে হবে organic marketing এ তোমাদের একটু বেশি সময় লাগবে paid marketing এর চে আমার experience থেকে যদি বলি তাহলে minimum তিন মাস থেকে ছমাস মতন time লাগে organic method আবার huge competition হলেএক বছরের মত সময় লাগতে পারে paid method এর মাধ্যমে তুমি তিন মাসের মধ্যে result পেয়ে যাবে যদি সেটি সঠিকভাবে strategically যেহেতু আমরা আজকে small business এর digital marketing এর strategy এর কথা বলছি so সেইক্ষেত্রে তোমাদের শুরুতেও organic marketing এর উপর basic course করতে হবে এবং তার সঙ্গে কিছু cost effective আমরা start করবো এবং তার মাধ্যমে paid marketing এর উপরেও আরো ভাল result পাওয়ার জন্য তো চল দেখা যাক organic marketing method গুলো কি কি হতে পারে traffic নিয়ে আসার যদি তোমার business এর website থাকে তাহলে তোমাকে তোমার business website এর SEO অর্থাৎ search engine optimization করার মাধ্যমে তোমার website এর relevant targeted traffic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 তা তুমি আমার channel এ গিয়ে digital marketing এর এই basic playlist এ গিয়ে video টি দেখে সহজেই এখন next তোমার business এ যদি website না থাকে এবং শুরুতে তোমার যদি website create করার মতন budget ও না থাকে এবং তুমি যদি local business তালে তোমাকে তোমার google business local search engine optimization করার মাধ্যমে relevant targeted নিয়ে friend যেগুলা তোমরা যারা জানোনা যে local SEO কি এবং এটি কিভাবে কাজ করে

contant marketing এবার content marketing একটি এটি সম্বন্ধেও আমি digital marketing এর playlist এ already একটি basic content creating video upload করে রেখেছি সেখান থেকে তুমি দেখে অবশ্যই শিখে নিও আমি এখানে একটি overview দিয়ে দিচ্ছি so guys strategically আমাদের target audience এর লক্ষ্য রেখে content strategy create করতে হবে এবং সেটার marketing করতে friends content marketing এর মাধ্যমে তুমি তোমার যে relevant targeted visitor তাদের মধ্যে trust create করতে পারবে friends content আবার বিভিন্ন type এর আছে যেমন text based অথবা video based content হতে পারে audio based visual বা grafic based content হতে পারে so তোমাকে basically educational, inspirational, informational, entertaining types of content create করতে হবে এবং এই content strategy বিভিন্ন business এর তাদের target audience এর শ্রেণীর উপর depend করেও বিভিন্ন রকম হতে পারে যেমন তুমি blog content create করতে পারো video content create করতে পারো podcast create করতে পারো friends content marketing এর important part হচ্ছে social media marketing email marketing, blog তো তোমাকে social media marketing এর মধ্যে একটি content strategy follow করতে হবে একটি content calander follow করতে হবে so friends trust gain করার জন্য তোমাকে content marketing অবশ্যই করতে friends যেরকম আমি তোমাদেরকে এর আগেও বললাম তোমরা যারা social media marketing, email marketing, blog content marketing এই সমস্ত important topic গুলো সম্বন্ধে এখনও জানোনা তোমাদের জন্য alreadt আমি important topic গুলো সম্বন্ধে digital marketing এর basic playlist এ video upload করে রেখেছি সুতরাং তোমরা আমার channel এ গিয়ে digital marketing এর basic playlist এ গিয়ে video দেখে সহজেই শিখে নিতে পারবে এবার আমরা traffic করার জন্য আমরা কি কি paid marketing use করতে পারি সেটা একবার দেখেনি so যেরকমটা আমি এর আগেও তোমাদেরকে বললাম যে আমরা small business এর digital marketing strategy এর কথা সেক্ষেত্রে আমাদের শুধু যে cost effective advertising আমরা প্রথমদিকেই influencer marketing এর মাধ্যমে দিয়ে আমাদের business এর জন্য ready mabe targeted traffic নিয়ে আসতে পারব এবং সেখান থেকে trust ও gain করতে পারব এবার তোমরা যারা জানোনা যে influencer marketing কি এটি কিভাবে কাজ করে so এটি সম্বন্ধেও আমি একটি basic concept clearing video upload করে রেখেছি so সেটিও তোমরা আমার channet এ গিয়ে দেখে শিখে নিও তো next step social media ad social media Ads এর মধ্যে বিভিন্ন business objective এর জন্য বিভিন্ন ধরনের run করতে পারি তো শুরুর দিকে আমাদের cost effective ad run করতে হবে like facebook instagram page like followers brand awaerness ad post engagement ad ghost post ad video view ad whatsapp ad এবার এটি বিভিন্ন business এ বিভিন্ন type and objective এর উপর depend করে যে কি ধরনের ad আমাদের কখন run করতে হবে তো শুরুতে আমাদের branding এর উপর basic করতে হবে এবং যখন আমরা কিছু result পেতে শুরু করব তখন আমরা ধীরে ধীরে conversion এর জন্য যে social media ad গুলি হয় সেগুলি run যেহেতু সেইগুলি branding objective এর ad এর তুলনায় একটু costly then next step friends google ad social media ad এর তুলনায় একটু costly so সেই ক্ষেত্রে আমাদের শুরুতে যেরকমটা আমি তোমাদের বললাম যে branding

friends আমার experience থেকে বলতে পারি যে small business owner দের জন্য শুরুতে branding per day দুশ টাকা থেকে তিনশটাকা ad run করা যেতে পারে social media তে এবং google so our next digital marketing strategy is convert traffic into your paying or you can say convert traffic into your so friends এতক্ষন পর্যন্ত আমরা কি জানলাম? যে প্রথমে আমরা কিভাবে আমাদের নিজেদের small business এ online presence create করবো

নমষ্কার, মহাশয়া। মহাশয়া আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ শোনা যাচ্ছে বলুন কেমন আছেন আপনি? হ্যাঁ আমি তো ভালোই আছি। আপনি বলুন, আপনি কেমন আছেন?

আজ ভাবছি শ্রমের মর্যাদা নিয়ে আলোচনা করবো। হ্যাঁ, বেশ তো। খুব ভালোই তো এই বিষয়টা। তাহলে বলুন কী বলবেন? হ্যাঁ Dr. মুহাম্মদ শহীদুল্লাহ্ লিখেছিলেন যে, কোনো কাজ ধরে যে উত্তম সেইজন হোক সহস্র ভিগ~ বিঘ্ন, ছাড়ে না কখন। পৃথিবীর সব জিনিস মানুষের শ্রমলব্ধ। পৃথিবীতে বেঁচে থাকতে হলে কঠোর পরিশ্রম করেই বেঁচে থাকতে হয়। আমাদের জীবনে উন্নতি করতে হলে, জীবনযাত্রার মান বাড়াতে হলে, জীবনকে সুখী করতে হলে পরিশ্রমের বিকল্প নেই। জীবনে অর্থ, বিদ্যা, যশ, প্রতিপত্তি অর্জন করতে হলে তার জন্য পরিশ্রম করতে হয়। হ্যাঁ, একদমই উম ঠিক বলেছেন। এই শ্রম না করলে তো আমরা কখনোই এগিয়ে যেতে পারবো না। এই শ্রম তো আমাদের জন্য একটি আশির্বাদ বলতে পারেন। আহ শ্রমের মহিমা উম অনেক। মানুষ যে প্রতিভা নিয়ে জন্মায় তার বিকাশের জন্য দরকার শ্রম। আহ পরিশ্রমের মাধ্যমে মানুষ উম গড়ে উহ তোলে নিজের ভাগ্যকে। পৃথিবীতে যা কিছু মহান সৃষ্টি তা মুলত শ্রমেরই ই অবদান। জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত এই পৃথিবীর সব কাজ, খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা যা কিছু উম দৃশ্যমান সবই অর্জিত হয়েছে যে শ্রমের দ্বারা। এই শ্রম যদি আমরা বাদ দিয়ে দিই আমাদের মানবজীবন থেকে তাহলে এ আমরা আমরা আবার আমার পুরাতন জায়গায় ফিরে যাবো। এই যে দিন দিন প্রযুক্তিবিদ্যা এর এত এগিয়ে যাচ্ছে, এই শ্রমের মাধ্যমেই তো। যদি এর চিকিৎসকরা চিকিৎসা করা ছেড়ে দিতো, তাহলে তো আমাদের চিকিৎসা হতো না। নতুন নতুন রোগের বিনাশ করতে পারতো না। তারা এই শ্রমের মাধ্যমেই তো নতুন নতুন আবিষ্কার করছেন। নতুন নতুন ভাবে এই রোগের উম প্রতিরোধ আহ ও করে যাচ্ছেন। তার পাশে পাশাপাশি বৈজ্ঞানিকরাও ঠিক তেমনি তাদের শ্রমের মাধ্যমে নতুন নতুন নতুন অনেক ধরনের যন্ত্রপাতি আবিষ্কার করছেন। হ্যাঁ। ঠিকই বলেছেন। কর্ম সাধনার মাধ্যমেই জীবনে সফলতার স্বর্ণদুয়ারে পৌছানো সম্ভব। তাই শ্রমেই সফলতা, শ্রমেই সুখ, শ্রমই জীবন। মানুষ কোনো কাজ সম্পন্ন করতে যে শারীরিক বা মানসিক শক্তি দিয়ে থাকে তাকেই শ্রম বলে। শ্রম সাধারণত দুই ধরনের হয়। মানসিক শ্রম ও শারীরিক শ্রম। পৃথিবীতে জীবনযাপন করতে হলে সব মানুষকেই কম বেশি শারীরিক ও মানসিক শ্রম করতে হয়। প্রত্যেক মানুষই তাদের নিজ নিজ কর্মক্ষেত্রে শারীরিক ও মানসিক শ্রম দিয়ে থাকে। মস্তিষ্ককে কাজে লাগিয়ে মানুষ তার মেধা মনন দিয়ে যে শ্রম দিয়ে দেয় তাই মানসিক শ্রম। মানুষের জীবনে মানসিক শ্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। মানসিক শ্রম ব্যতিত মানুষের মানসিক বিকাশ সম্ভব নয়। কথায় বলে অলস মস্তিষ্ক শয়তানের কারখানা। শ্রমবিমুখ ব্যক্তির মনে কখনও ভালো চিন্তার উদয় হয় না। পক্ষান্তরে পরিশ্রমী ব্যক্তির মন সবসময় সতেজ হয়ে থাকে। বৈজ্ঞানিক, সাহিত্যিক, দার্শনিক, চিকিৎসক, রাজনীতিবিদ, অর্থনীতিবিদ ও শিল্পীর পরিশ্রম মুলত মানসিক। হ্যাঁ, একেবারেই ঠিক। যদি আমরা আমরা আমাদের মস্তিষ্ককে কোনো কিছু ভাবতে বাধ্য না করি তাহলে সে ভাববেও না, আর না ভাবলে কোনো কাজই করা হবে না। আমরা মানুষতো উম মরণশীল। আমরা মরে যাবো। কিন্তু আমরা এই কাজের মাধ্যমেই এই শ্রমের দ্বারাই আমরা আমরা সমাজের কাছে বা সবার কাছেই আমরা বেঁচে থাকতে পারি। সেইজন্য শ্রমের আমাদের জীবনে অনেক দরকার।

আর এই ভাগ্যকে নির্মাণ করতে তে হয় শ্রম দ্বারা। আমার যতটুক মনে হয়, মানুষের জন্ম ম দৈবের অধীন কিন্তু কর্ম মানুষের অধীন। যে মানুষ কর্মকেই জীবনের শত্রু শত্রুরুপে বিবেচনা করে জীবন সংগ্রামে তা~ আহ তারা পরাজিত হয়ে যায়। আবার যারা যারা বা যে মানুষ কর্মকেই জীবনের ধ্রুবতারা রা মনে করে জীবনসংগ্রামে তারাই জয়লাভ করে। কর্মই সাফল্যের এর চাবিকাঠি। পরিশ্রম ই মানুষের যথার্থ উম আহ এর শাণিত আহ হাতিয়ার। সৌভাগ্যের স্বর্ণ শিখরে আরোহনের একমাত্র উপায় হচ্ছে শ্রম। পৃথিবীর সৃষ্টি থেকে শুরু করে বর্তমান সভ্যতা পর্যন্ত প্রতিটি ক্ষেত্রেই শ্রম নিয়ামক হিসাবে কাজ করেছে। মানবজীবন অত্যন্ত কর্মমুখর। বহু প্রতিকুল পরিবেশের সে সে সঙ্গে যুদ্ধ করে তাকে জীবনের অস্তিস্ত্ব টিকিয়ে রাখতে তে হয়। এজন্য তাকে নিরন্তর কাজ করতে করে যেতে হয়। তাই জগত কর্মাশালা আর জীবনযাত্রাই আই পরিশ্রমের ক্ষেত্র। আমার তো মনে হয় মানুষ মরণশীল প্রাণী। কিন্তু কর্মের মাধ্যমে সে অমর হতে পারে। আজকের মানুষের কর্মই আগামীদিনের মানুষকে নতুন কর্মে উজ্জীবিত করে। নতুন কল্যাণ, নতুন অগ্রগতি সাধনে এর ব্রতী করে। তাই মানুষ কেবল জীবনযাপনেই এই নেই বাঁচে না, শ্রমের শক্তিতে এই বাঁচে। আর শ্রমই মানুষকে করে তুলে অমর।

হ্যাঁ আপনি একদমই ঠিক বলেছেন। মানুষ তার শারীরিক শক্তি দিয়ে কোনো কাজে যে শ্রম দেয়, তাই শরীর শারীরিক শ্রম। জীবনে বেঁচে থাকার জন্য মানসিক ও শারীরিক দুই প্রকার শ্রমেই সমান ও গুরুত্ব দিতে হবে। মানসিক শ্রম মূলত কাজের প্রেরণা যোগায়। আর শারীরিক শ্রম তা সমাধান করতে সাহায্য করে। সৃষ্টি কর্তা আমাদের শারীরিক কাজ করার জন্য বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গ দান করেছেন। এসব ব্যবহার ক'রে যে শ্রম দেওয়া হয় তাই শারীরিক শ্রম. মানুষ নিজেই নিজের ভাগ্য নিয়ন্ত্রতা। এ কর্মমুখর জীবনে মানুষের নিরন্তর কোনো না কোnO প্রতিকুল পরিবেশে বসবাস করতে হয়। জীবন পুষ্পসজ্জা নয়, এটা সত্যিই কথা। মানুষকে এ প্রতিকূল পরিবেশে টিকে থাকতে হলে একমাত্র শ্রমের সাহায্যেই টিকে থাকতে হবে। তাই বলা যেতে পারে মানবজীবন মাত্রই শ্রমের কর্মশালা আর পৃথিবী হলো কর্মক্ষেত্র শ্রমই মানুষকে বেঁচে থাকার রশদ যোগায়। শ্রম ব্যতিত পৃথিবীতে কোনো জাতি উন্নতি লাভ করতে পারে না। পৃথিবীর যে জাতি যত বেশি পরিশ্রমী হোক না কেনো সে জাতি তত বেশি উন্নত ও সম্পদশালী হবে। যে কোনো শ্রমেরই মুল্য আছে। যার জীবনে শ্রমের যন্ত্রনা নেই তার কিছু আশা করা উচিত নয় বলে আমার মনে হয়। একমাত্র কঠোর পরিশ্রমই মানুষকে সাফল্যের স্বর্ণ শিখরে পৌছাতে পারে।

সেই পথে বা~ বিকশিত হতে পারে না। পরিশ্রমের এর মাধ্যমে মানুষ নিজের ভাগ্যকে গড়ে তোলে। পৃথিবীতে যা কিছু স্মরনীয়, বরণীয় তার মুলে রয়েছে শ্রমের অবদান। আর যেসব লোক বিশ্বের মানুষের ভালোবাসায় মহীয়ান হয়ে আছেন, কঠোর পরিশ্রমই তাদেরকে সেই মহিমা মা দিয়েছে। জীবনযাত্রার জন্য, সমাজ ও জাতির জাতির জন্য শ্রম এক অপরিহার্য উপাদান। একথা স্বীকার করে নিয়ে সমাজে অবশ্যই শ্রমকে যথার্থ মর্যাদা ও স্বীকৃতি দিতে হবে। একটা গাছের শিকড়, পাতা, শাখা, প্রশাখা, ফল, ফুল সবার কাজ আলাদা কিন্তু সবটা মিলিয়েই গাছের পূর্ণতা বা বৃদ্ধি। তেমনি সমাজের বিভিন্ন পর্যায়ে, বিভিন্ন স্তরে বিভিন্ন পেশায় নিয়োজিত লোকের শ্রমে পার্থক্য থাকলেও সামাজিক প্রয়োজনীয়তা অনুসা~ অনুসারে অনুসারে কোনোটির গুরুত্ব কম নয়। তা সে দৈন দৈহিক শ্রমই হোক কিমবা মানসিক শ্রমই হোক। মজ~ মজুর এবং manager আর, কৃষক এবং কৃষি officer কুলি এবং রাষ্ট্রনায়ক, শিক্ষক এবং শিল্পী কারো কাজই ই সমাজে অপ্রয়োজনীয় নয়। প্রত্যেকটি লোক যথাযথভাবে নিজের দায়িত্ব ও কর্তব্য পালন ক'রে সমাজে অগ্রগতি সাধিত করেছেন। সেইজন্য শ্রম প্রত্যেকটি ক্ষেত্রেই এই সমানই ভাবে কার্যকর। হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন। মর্যাদা শব্দের অভিধানিক অর্থ মুল্যায়ন বা সম্মান প্রদর্শন করা। অর্থাৎ মানুষের সকল প্রকার শারীরিক বা মানসিক পরিশ্রমের প্রতি যথাযথ সম্মান বা মূল্যা~ মুল্যায়ন প্রদর্শন করাকে শ্রমের মর্যাদা বলে। শ্রমের মর্যাদা করা অনেক জরুরি। আমাদের উচিত সব ধরনের শ্রমকে সম্মানের চোখে দেখা। নিজের হাতে কাজ করাকে হীন মনে করা যাবে না। অধ্যাপক লাস্কি বলেছেন, সমাজের সব শ্রেনীর শ্রমজীবী মানুষকে মর্যাদা দিতে হবে। কুলি, মজুর, মেথর, চাষি, ডাক হরকরা, দোকানি, কেরানি প্রভৃতি ব্যক্তিদের শ্রমকে খাটো করে দেখা যাবে না। এসব শ্রমজীবী মানুষ ছাড়া আমাদের সমাজ এবং মুহূর্তও চলবে না। তাদের শ্রমের যথাযথ মুল্য দিতে হবে। সৃষ্টির অনাদিকাল থেকে শুরু হয়েছে শ্রমের বন্যা। আজও তার শেষ নেই। বন বর্তমান শতাব্দীর উন্নতির মুলেও রয়েছে নিরলস শ্রমের অবদান। শ্রমজীবী মানুষওই নতুন নতুন সভ্যতার সৃষ্টি করেছে। শ্রম শুধু মানুষের সৌভাগ্যের নিয়ন্ত্রক নিয়ন্ত্রকই নয়, সভ্যতা বিকাশেরও অন্যতম একটি হাতিয়ার। পৃথিবীকে সুন্দর ও বাসযোগ্য করে গড়ে তোলার মুলে

তারা সভ্য জাতি হিসেবে পরিচয় পেয়েছে শ্রমের কারণে। তাই আমাদের সভ্যতাকে বিকাশ বিকাশ বিকশিত করতে হলে পরিশ্রম করতে হবে। সব ধর্মেই শ্রমের মর্যাদা সম্পর্কে বলা হয়েছে। পবিত্র ইসলাম ধর্মেও শ্রম শ্রমের মর্যাদার প্রতি গুরুত্বারোপ করা হয়েছে। মহানবী মহানবী হযরত মুহাম্মদ নিজের সকল কাজ নিজ হাতে করতেন। তিনি কোনো কাজকে ছোট মনে করতেন না। অনেক ছোটবেলায় এই কথাটা শুনেছিলাম আমি। তিনি তার সাহা~ এর সাহাবিদেরকেও নিজ হাতে কাজ করার জন্য উৎসাহ দিতেন। শ্রমের মর্যাদা দিতে গিয়ে মহানবী বলেছেন, শ্রমিকের গায়ের ঘাম শুকিয়ে যাওয়ার আগেই তার পাওনা পরিশোধ করতে দাও। আবারও উপনিষদ বলা হয়েছে উপনিষদে বলা হয়েছে, শ্রম বিনা শ্রী হয় না। এতে শ্রমের মর্যাদার প্রতি ইঙ্গিত করা হয়েছে। বাহ! আপনি তো কত সুন্দর আলোচনা করলেন। একেবারেই ঠিক বলেছেন। আপনার কথাগুলো অনেক সুন্দর। কেননা আপনি পরিশ্রমের সম্পূর্ণ বিবরণ দিয়ে গেছেন। উম পরিশ্রম না করলে কোনকিছুই পাওয়া যায় না। এই শ্রম শারীরিক হোক বা মানসিক হোক। সবক্ষেত্রেই এই শ্রমের প্রয়োজন আমাদের মানবজীবনে। তাহলে ঠিক আছে। আমাদের সময় তো ফুরিয়ে এসছে। তাহলে রাখছি। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন এটাই উম ঠা~ ঠাকুরের কাছে প্রার্থনা করবো। তাহলে রাখছি এখন।

আপনি কি কিছু বলেছেন? হ্যাঁ মহাশয়া। এখন শুনতে পাচ্ছেন? হ্যাঁ শোনা যাচ্ছে, আপনি কি কিছু বলেছেন? হ্যাঁ শুভরাত্রি মহাশয়া অনেক ভালো থাকবেন। পরিবারের সবাই ভালো থাকুক এটাই কামনা করছি। ঠিক আছে তাহলে রাখছি । শুভরাত্রি। আজকে আমরা দেখাবো microsoft office two thousand seven এর word উপড় যে পূর্ণাঙ্গ video টি আপনাদেরকে দিবো ইনশাআল্লাহ আপনি কোনো একটা office এ গেলে কিভাবে কাজ শুরু করবেন কিভাবে কি করবেন এবং কিভাবে কাজ করতে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 হয় এইজন্য শুধুমাত্র beginner level এর যারা আছেন তাদের জন্য এই video টি আর আরেকটা কথা বলে নেই যে এই video টি একটু তুলনামূলক আহ লম্বা হবে তো শেষ পর্যন্ত যারাই থাকবেন তাদের জন্য special তিনটি tip আহ আহ তিনটি gift বলতে পারেন রয়েছে তো সে পর্যন্ত আশা করি সবাই থাকবেন okay তাহলে শুরু করা যাক তো প্রথমে আপনি যখন computer open করবেন আপনার সামনে এরকম একটি display আসবে আমরা এটি এটি এখন delete করে দেই হ্যা কিচ্ছু আসবেনা আমাদের আবার প্রথম থেকে দেখাবো তো দেখেন এরকম একটি display যখন আপনার সামনে আসলো আপনি just mouse এর right button click করবেন mouse এর তিনটি button left right এবং scroll bar তো আপনি ঠিক right side অথবা ডান side এর যে button টা রয়েছে সেটাতে click করবার পর পর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

MD শরীয়তুল্লাহ শরীফ এরপরে just এটাকে দুটা click করলেই এটা open হয়ে যাবে হ্যা open হয়ে যাওয়ার পর এখন আপনারা অনেকেই বলবেন যে ভাইয়া আমার কাছে তো এই office word মানে এই যে software টা ও নেই এটা একটা software অনেকে দেখবেন যে আসেনি তার মানি আপনার software টি install নেই তো এটা আনানোর জন্য আপনার একটা software দরকার তো সেই software টা যদি আপনি থাকে দোকানে গিয়ে কিনে নিয়ে আসবেন অথবা আপনারা যদি চান যে এখানে আমরা free software গুলো দিয়ে রাখি এখান থেকে install করে নিতে পারবেন just আপনি আপনার

seven আজকে যেটা দিলাম একটু কাজ দেখাচ্ছি তারপরে office ten এরপরে thirteen আছে sixteen আছে এভাবেই আপনার প্রয়োজনীয় সবগুলো software এখানে পাবেন তো যাক আমরা আর কথা না বলে এদিকে চলে আসি

file টা যখন আপনি open করলেন সর্বপ্রথম যে কাজ সেটা হলো যে আপনি page set up করে নেয়া অর্থাৎ এই যে page টা তে আমরা লিখবো এখন এই page টার size কেমন

এটা দিয়েই বেশিরভাগ ক্ষেত্রে আমাদের সবগুলো কাজ আমরা করে থাকি এরপরে আপনারা দেখবেন যে legal মানে letter size এই letter size টা ও international size তবে এটা দিয়ে দেখা যায় যে বই এর কাজগুলো করা হয় বেশিরভাগ ক্ষেত্রেই এবং legal size আমরা সরকারি যে নথিপত্রগুলো রয়েছে অর্থাৎ আমরা যারা আহ এই যে জায়গা জমিনের হিসাব করবার জন্য বা জায়গা জমির হিসাব নেয়ার জন্য আমরা court এ যাই বিভিন্ন জায়গায় যাই ওই file গুলো একটু তুলনামূলক বড় থাকে তাইনা সে কাজগুলো legal থাকবে এইভাবে অনেকগুলো size আছে just আমরা বলবো যে স্বাভাবিক ক্ষেত্রে আমরা কাজ করবার জন্য সবসময় নিবো a four size okay a four size নেয়ার পর এখানে খেয়াল করুন আরেকটা জিনিস সাথেই আছে যে আপনি কি ধরনের চান portrait চান না landscape চান মানে কি ধরনের আহ page নিয়ে কাজ করতে চান landscape এরকম যদিও এটা page টা ছোট করে আপনাদেরকে এরকম চাচ্ছেন নাকি এই চিত্রটা এরকম মানে বইটা কি সোজাসুজি থাকবে নাকি বাকা থাকবে কোন ধরনের লেখা আপনি লিখতে চান তারপর margin margin থেকে এখানে আপনি চাইলে ইচ্ছেমত margin তৈরি করতে পারেন তো normally যে margin সেটা হল এইযে এখানে একটা normal option আছে চতুর্দিকে one point one inches করে gap থাকবে আর এটা দিয়ে আপনারা ছোট করতে পারবেন যেমন page টাকে ছোট করে নিলেন আবার এইপাশে plus চিহ্ন click করলে এটা বড় হবে তো এইখানে এই margin এর কাজগুলো যে আপনি এইযে side এর যে যায়গাটুকু রয়েছে এইযে এখান থেকে এখান পর্যন্ত এইযে side এর কতটুকু থাকে এইখানে একমাত্র one inches পরিমান ঠিক আছে তো আপনি যদি চান যে এই লেখাটা এক inches না তার চেয়ে একটু বেশি হোক তাহলে এখানে margin থেকে just custom margin অথবা আপনি এইযে custom margin এখানে এসে আপনি যদি বাড়িয়ে দেন কমিয়ে দেন তখন তো top এ চার inches পরিমান খালি থাকবে এখন দেখেন এখানে চার inches রয়েছে এইখান থেকে শুরু হবে আবার যদি আমি margin এ যাই custom margin সেখান থেকে আমি যদি চার inches র জায়গায় আবার কমিয়ে দেই ঠিক আছে one point three inches

page margin এর বিষয়টা আপনার জাতে বুঝে আসে এবার আমরা চলে যাবো কিছু type করবো ঠিক আছে আমরা কিছু type করি আহ like as

আপনি এই জায়গায় রাখতে চাচ্ছেন না আরেক জায়গায় নিয়ে আসবেন অথবা আপনি কয়েকটা page আছে যেমন ধরেন এইযে আরেকটা page এ চলে আসছে এখন আরেক page এ আসছে কিভাবে বুজবো এটা হলো আমার প্রথম page ঠিক আছে এই দেখেন এখানে লেখা আছে page three of one মানে তিনটা page এর মধ্যে প্রথম page এ আছে তো এই হলো দুই number page এবং এই হলো তিন number page আচ্ছা আরেকটা হচ্ছে আপনাদেরকে এখন দেখিয়ে দেই সেটা হলো আমি page number দিবো কিভাবে তাহলেতো এই number টা আমি এখান থেকে কি করবো তাইনা তো চলুন page number দেখিয়ে দেই page number দেয়ার জন্য আহ just আপনি insert এ যাবেন সেখান থেকে এই যে page number ঠিক আছে page number থেকে আপনি কি top এ দিতে চাচ্ছেন top মানে হলো যে উপর ঠিক আছে এই যে উপরে এবং এখানে বিভিন্ন design এর number রয়েছে okay এখন দেখেন প্রত্যেক page এর উপরে একটা numbering আসে এখন উপরের numbering টা boring লাগছে তাইনা ভাল্লাগছেনা তাইলে আমরা just numbering টা page এর নিচে হোক

ধরেন আমি এটা দিলাম এটা দিলাম কেনো যাতে খুব বেশি নজরে পরে এবং সহজে বুঝা যায় আপনি অনেক format আছে এখানে এই যে প্রথম page দ্বিতীয় page এবং তৃতীয় page আমার তিনটা page লাগে এখন আমি চাচ্ছি যে এই আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এটাতে এই আমার অংশটাকে আমি এখানে রাখতে চাইনা এখন থেকে copy করে এখানেও থাকবে আমি আরেকটা page এ ও রাখতে চাচ্ছি অর্থাৎ তিন number page এ নিয়ে যাবো তাহলে এটার জন্য just এখানে right button click করে আপনি copy করবেন এই যে এখান থেকে দেখেন copy নামের একটা option আছে copy করে নিয়ে যেতে পারেন অথবা এটাতে প্রথমে select করবেন এখন অনেকেই বলতে পারেন যে ভাইয়া আমি select করবো কিভাবে যেহেতু এটা beginner দের জন্য একেবারেই select করবার জন্য just আপনি আপনার mouse এর

চাপ দিয়ে ধরে যত টান দিবেন ততো select হবে এই অংশটুকু select হলো এরপর আমরা চাইলে এখানে manually copy দিয়ে copy করতে পারি অথবা control c চেপে ও copy করতে পারি দেখেন control c দিয়ে copy করতে পারি অথবা manually এই যে home এর under এ এখানে clipboard এর এখানে copy আছে copy click করে তারপরে আমরা দুই number page এ রাখবো তাহলে control v দিয়েও আমরা paste করতে পারি অথবা এই যে এখানে paste নাম একটা option আছে এখানে click করলেও paste হবে যদি চাই যে control v দিবো তাহলেও এখানে paste হবে যেমন control v অথবা এই যে paste option আছে এটা দেখেন অংশটা এখানে ছিল আমি copy করে এখানেও রাখলাম আবার আমার তিন number page এ এনেও রাখলাম তাহলে আশা করি আপনারা বুঝতে পেরেছেন তাইতো ঠিক আছে তা এখন চাচ্ছি যে এই আমার সোনার বাংলা আমি তোমায় এই তোমায় অংশটা এখান থেকে আমি কেটে নিয়ে যাবো select করে কাটার জন্য control চেপে ধরে x ও দিতে পারবেন অথবা আপনি এই যে এখানে cut option click করলেও কেটে যাবে এই cut শব্দের বাংলা অর্থ হলো কাটা আমরা জানি তাইনা তাইলে এখানে click করলেও cut হবে অথবা control চেপে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 আমরা চাচ্ছি এটা তিন number page এ রাখব তার just space bar টা click করে আপনারা যারা বাংলা type করতে পারে sorry english type করতে পারেন না তারা আমাদের english type এর ভিতর বারো মিনিটের একটা চমৎকার video দেওয়া আছে আপনারা দেখেন এবং আপনাদের সুচিন্তিত পরামর্শ এবং সেখানে যা বসে আপনারা comment ও করবেন যে আপনার কি কি effective মনে হয়েছে okay তাহলে ওটা দেখলে ঐ video যারা দেখেন নাই এখনি দেখে আসুন ঐ video দেখার পর এই ভিডিওটা আপনাদের জন্য বেশি effective তো যাক আমরা যেটা বলছিলাম যে আমরা এক number page থেকে cut যা করে আনছি এখন ওইখানে paste option click করলে এখানে paste হয়ে যাবে এখন বলতে পারেন যে ভাইয়া আমারতো হচ্ছে না এখানে paste আমি করতে চাচ্ছি আমার এর আগে তাহলে আপনি cursor টা আমার এর আগে নিয়ে আসবেন অথবা ধরেন আপনি cursor টা রাখবেন আপনি সেখানে গিয়েই যখন আমার এর আগে রেখেই just paste control v দিতে পারেন অথবা paste এখন দেখেন জিনিসটা paste হয়ে গেল আমি আশা করি আমি copy paste এবং আহ কি বলে সে cut option টা আপনাদেরকে ভালো বুঝাতে পেরেছি okay এরপর আমরা দেখবো যে আমরা office এ যখন লিখি আহ যেমন ধরেন যে